যেটা আসলে আহ এই দেখেন যে, যখন এইযে দশ degree celsius তাপমাত্রা তো এখন কি চাইলেই আর আহ আমরা হচ্ছে যে সবাইকে আহ গরম কাপড় provide করতে পারি? না না সেটা তো সম্ভব না ।আমাদের তো জনবহুল দেশে তো সেটা সম্ভব ই হয়না। হ্যাঁ এই ধরেন যে আহ দ্রব্য মুলের যে ঊর্ধ্বগতি এটা তো আরো একটা হ্যাঁ আমার মনে হয় যে, অন্যানো সমস্যা কিছুটা সমাধান করা যেত, যদি এটা একটু নেমে যেত।

মোটামুটি আহ এইরকম লোক ও আছে যে, যদি ওরা চাই তাহলে হচ্ছে যে, এই সমস্যা তা আমরা কাটিয়ে উঠতে পারি। যে হচ্ছে যে, যেইখানে দেখা যাচ্ছে যে একটু কম উপার্জনের মানুষ থাকে যে ওদের আয় টা কম। ওরা কিন্তু চাইলে সাহায্য করতে পারবে। এখন ঐযে যে যেমন কি আর বলার? শোনালাম না চলে আসেন একটা সময় শীতের ঠান্ডাটা নিয়ে যান। আপনিও চলে আসেন এসে ঘুরে যান। এইখানে একটু না হয় কিছুদিন গরমে কাটিয়ে গেলেন? অবশ্য ঠান্ডা টা আপনি হচ্ছে যে, আহ চলে আসেন ঠান্ডা তে মজা আছে, বুঝছেন? যে পিঠা থিটা খাইতে পারবেন আর খেজুরের রস বললেন। আপনি তো নিজেই আফসোস করলেন বললেন যে, খেজুরের রস খাইতে পারেন নি। এইরকম আবহাওয়ায় গ্রামে যাওয়ার খুব ইচ্ছা। আমি জানিনা আপনাদের ওখানে কতটুকু গ্রাম? কিন্তু খুবিই হ্যাঁ আমাদের এখন থেকে একটু দূরে। আহ গ্রাম বলতে আহ original ভাবে যে যেগুলো আসলে যে গ্রাম বলতে আমরা গ্রামীণ পরিবেশ টা একটু দূরে। খুব বেশি দূরে তা না? হোক চলে আসেন সমস্যা নাই। পিঠা থিটা খাইতে পারবেন খেজুরের রস তো আছেই আসেন একটা সময় family নিয়ে আসেন। আচ্ছা তাহলে শীত টা enjoy করেন এই আবহাওয়ায়? বড়রা তাদের দেখে রাখবেন ছোটদের ও দেখে রাখবেন। আর সময় হলে আসবেন ঢাকায় গরম তা উপভোগ করে যাবেন সময় হলে। গরমের সময় আইসেন। ইনশাল্লাহ দেখা হবে। চলে আসিয়েন সময় পাইলে। আর দুয়া রাখবেন অবশ্যই। আমাদের এইখানে যেন আমরা survive করতে পারি ঠাণ্ডা টাকে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার জন্যও দুয়া করবেন এখানে ঠান্ডা কম বলে তো আর দুয়া বাদ যাবেনা, দুয়া করবেন।

আসসালাম ওয়ালেখুম সাকিব ভাই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 হ্যাঁ হুট্ করে শীতের জন্য অনেকেরই আপনার সর্দি কাশি লাগতেই আছে আবার দেখবেন যে বাচ্ছাদের pneumonia হচ্ছে আবার হাসপাতালে দেখলাম অনেক রুগী যারা আপনার ঠান্ডা জড়িত রোগে আক্রান্ত হম আমার শীতকালে এই সমস্যা টা হয়ে বুঝছেন অল্পতেই আমার ঠান্ডা লেগে যায় আবার এই ধরেন ঠান্ডায় ঠিক মতো কাজ করতে পারি না শরীরের immunity কমে যায় আর কি কাজ কাজ করার ইচ্ছাটা কমে যায় হ্যাঁ আচ্ছা তো সর্দি সারানোর জন্য কি কি করতেছেন সর্দি সারানোর জন্য আহ তেমন কিছুই করা হচ্ছে না আয়ে হায়ে এটা কেমন কথা বললেন ভাই কেন আপনি সর্দির ওষুধ খাবেন ওষুধ যদি নাও খান তবুও তো গরম পানি খেতে পারেন আবার সর্দি যাতে সর্দি আরো ভয়ংকর না হয়ে আর কি আপনি ঘরম গরম পানির ভাপ নিতে পারেন ঘরোয়া ভাবে আবার চাইলে তুলসী দিয়ে একটু মধু খেতে পারেন আবার না হলে যদি না ভালো লাগে তাহলে আপনি অদা দিয়ে একটু চা খেতে পারেন আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি গলায় অনেক কফ হয়ে আপনার কি গলায় কফ হচ্ছে? না ভাই আচ্ছা যদি আপনার গলায় কফ হতো তাহলে আপনি আপনার বিছানার পাশে একটা থালায় গোল করে পেঁয়াজ কুচি করে রেখে দিতে পারেন আহ অনেক ধন্যবাদ ভাই আসলে ধরেন আহ সর্দি আসলে আমি অনেক দুর্বল হয়ে যাইতাম but এখন সর্দি আসে but ওই রকম না হ্যাঁ আর আগে ধরেন গরম পানির ভাপ আদা দিয়ে চা খাওয়া অনেক এগুলা করেছি আবার পেঁয়াজের কথাও তো অনেকে বলে হ্যাঁ পেঁয়াজের কথাটা আর কি সবাই বলে না হয়তো বা শুনেছেন আপনি আসলে এটা ঘরোয়া উপায় আপনি যদি পেঁয়াজটা কেটে রাখেন তাহলে আপনার পেঁয়াজের যে ঝাঁজ টা আছে না ওইটা আপনি ঘুমানোর সময়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 আবার গলা যদি একটু খুশকালে সেটা পরিষ্কার করতে পারে আহ ভারতে আবার এই পদ্ধতিটা বহুল ভাবে ব্যবহৃত হয়ে এই জ্বর ঠান্ডা জড়িত রোগে আর কি আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেছি না আজকে অনেক নতুন নতুন বিষয় আপনার কাছ থেকে জানলাম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 আমরা দেখছি দেখেছি যে আপনার চিনে কিন্তু আবার corona র প্রকোপ কিন্তু বেড়েছে তাই না? তারপর কারো covid হলেই কিন্তু প্রথমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমরা দুর্বল হতে থাকি এবং ক্রমান্বয়ে যা মৃত্যুর দিকে ঠেলে দেয় তো আপনি কি corona র কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন না ভাই তো নিয়ে চাইলে একটু করে নিতে পারেন সচেতনতার তো শেষ নেই আপনি যদি যেভাবে সচেতন থাকেন না যদি পারেন তাহলে করে নিবেন আসলে ভাই আপনি ঠিক বলেছেন আহ ধরেন যখন বাংলাদেশে corona র রুগী বাড়তে থাকে তখন আমি এই সকল জিনিস গুলো নিয়ে জানার চেষ্টা করেছিলাম ও আচ্ছা কি কি বিষয় আপনি জানতে পেরেছেন আর কি যদি একটু জানাতেন আহ আহ দেখুন আহ প্রথমে আমাদের মূল কাজ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বুঝছে তাহলে শুরুতেই corona র উপসর্গ শরীরে দেখা দিলেও ধরেন আমাদের রোগটির সাথে লড়াই করতে পারবো আর কি আমরা তো আমরা কি ভাবে আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারি আসলে আহ অনেক অভ্যাসই রয়েছে সেগুলো যদি আমরা আয়ত্ত করি আহ তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে প্রথমে হচ্ছে ব্যাম করা আর কি

আহ হ্যাঁ আমাদের উচিত প্রতিদিন ধরেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যাম করা এই ধরেন আমরা যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যাম করতে না পারি তাহলে অন্তত পনেরো মিনিটের জন্য হলেও ব্যাম করা উচিত কারণ ধরেন যে যখন আমরা ব্যাম করি তখন আমাদের শরীর থেকে একটা hormone নিষ্কৃত হয়ে জানেন কি না

আহ আসলে ভাই নামটা হচ্ছে endorophin

hormone টার নাম endorophin এছাড়াও আমরা যখন ধরেন ব্যাম করি তখন আমাদের রিদস্পন্দন বেড়ে যায় আপনি খেয়াল করে দেখবেন রি~ রিদয় থেকে রক্ত সঞ্চালন হয়ে আবার ধরেন যে আমরা যখন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 হজম প্রক্রিয়ার হজম প্রক্রিয়ার সাথে শরীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও সম্বিক্ত আচ্ছা ধরেন যারা এই ব্যাম করতে বেরোতে পারে না তারা আসলে কি করবে দেখবেন যে অনেকে শীতে কিন্তু বেরোতে চায়ে না বা বের হতে পারে না তখন কি ভাবে শ্রোতারা ধরো রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা হলেও বাড়াতে আসলে ভাই আপনি খুব আহ সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি বাইরে ব্যাম করা কেই পছন্দ করি

তবুও যদি ধরেন কেও যদি চায়ে যে সে ধো~ ঘর থেকেই কি ভাবে ব্যাম করতে করবে তাহলে সে যোগ ব্যাম করতে পারে যোগ ব্যাম, যোগ ব্যামের পরে meditation ও চাইলে করতে পারে আহ ধরেন যোগ ব্যাম আর meditation টা কি সম্পূর্ণ একই জিনিস না কি?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 আচ্ছা আমরা যেই কথায় ছিলাম সেই কথায় ফিরে আসি কি বলেন আমাদের আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে আমরা যদি

প~ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কি আমরা ধরুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করি তাহলে আমাদের খাবার পরিপাকে সমস্যা হবে যার কারণে ধরেন যে খাবার হজম হবে না দেহে প্রয়জনীয় শক্তি ঘাটতে থাকবে vitamin তারপরে minerals এর ঘাটতি দেখা দিবে যার কারণেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে আচ্ছা দেখেন আপনি কিন্তু পর্যাপ্ত পানি পান আসলে করি না তাই না আমরা অনেক সময় বাহিরে থাকি আমরা থাকি তারপর বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি তো এর ফাঁকে নিজের স্বাস্থ্যের দিকে কিন্তু সম্পূর্ণ ভাবে খেয়াল রাখাটাও হয়ে না অথবা আপনি দেখবেন যে আপনার মনে হয়ে সারাদিন এক লিটার পানিও মনে হয়ে ঠিক মতো খেতে পারি না তো আপনি আসলে পর্যাপ্ত পানি পান বলতে কতটুকু পানি পরিমান আহ কতটুকু পানি পরিমান পান করা উচিত আসলে মানুষের জন্য সেটা প্রতি ঘন্টায় আধা লিটার করে খেলে কি সেটা পর্যাপ্ত? এ আপনার প্রশ্নটা অনেক সুন্দর এ আসলে ভাই পানি বেশিও খাওয়া উচিত না আবার কম ও খাওয়া উচিত না american একটি academy থেকে জানা গেছে ধরেন একজন পুরুষের দৈনিক প্রায়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 অনেকে মনে করে যে বেশি পানি খেলে নাকি হজম শক্তি বাড়ে এটা কি আসলে সম্পূর্ণ ঠিক? হ্যাঁ সাধারণ ভাষায় বলতে গেলে আপনি যখন পান বেশি খাবেন তখন আপনার kidney এতো পানির চাপ সামলাতে পারবে না এছাড়াও রক্তের চাপ বেড়ে যাবে অতিরিক্ত

আহ কি কি করা যেতে পারে যদি সংক্ষেপে বলতে চাই তাহলে ভাই বলতে হয়ে আমাদের উচিত বাইরে ঘুরতে যাওয়া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

মানে হয়ে না আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি আহ পৃথিবীতে আমরা প্রতিটা কাজের জন্য ঘোরা অনেক দুষ্কৃতী দুষ্কর হয়ে পরে আবার এই ফাঁকে আমরা নিজেদের স্বাস্থের প্রতি খেয়াল রাখি না তাই না আমরা সুন্দর ভাবে খাওয়ার দাওয়ার খা~ খাই না আবার দেখবেন যে বাসার খাবার সব সময় প্রস্তুত থাকে না আমরা বাইরে বাইরে খেয়ে নি তো এসব hotel এর খাবার গুলো কিন্তু অস্বাস্থকর অনেক সময় দেখবেন যে আপনি এখনো দেখতে পারেন যে অনেক অনেক আহ কি বলে সংবাদ পত্রে বা পত্রিকায় এগুলো আপনি যে দেখবেন যে অনেক সব hotel এর মালিকেরা ধরা খাচ্ছে মানে তাদেরকে arrest করা মানে কি বলে গ্রেফতার করা হচ্ছে তারা খাবারে ভেজাল মিশায়ে তো সেটা কিন্তু আমাদের স্বাস্থকে বিভিন্ন ভাবে ক্ষতি করে তাই না তারপর দেখবেন যে কয়েকদিন আগে দেখবেন যে কিন্তু আপনার এই খাবারে রং মেশানোর কারণে কিন্তু তারা জরিমানাও জরিমানার শিকার হয়েছে তো এটা আসলে জরিমানা দিয়ে কতটুকু জরিমানা দিয়ে তো আর আপনি স্বাস্থ কিনতে পারবেন না আর নিয়ে আবার জানবেন যে প্রবাদ ব্যাখ্যা আমরা জানি যে স্বাস্থ সকল যুগের মূল আমরা যদি অর্থ হারাই তাহলে অর্থ আমরা ফেরত পাইতে পারবো তাই না কিন্তু স্বাস্থ যদি আমরা হারাই তাহলে কি আমরা সেটা ফেরত পাবো আর? সেটা তো ভাই কখনোই না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 তারপরে আমরা যদি সুন্দর একটা খাবারের একটা তালিকা করতে পারি যা যার যেরকম খাদ্য আর কি তো সেই ভাবে যদি খাদ্য তালিকাটা তৈরী করি সব জায়গায় খাবার যাতে পরিমান মতো আমিষ তারপর হচ্ছে শর্করা তারপর pro~ protein protein করা এগুলো তারপর এইগুলো যদি আমরা ঠিক ভাবে একসাথে করি তাহলে কিন্তু আমরা আমাদের স্বাস্থ কে কিছুটা হলেও আমরা সুস্থ থাকতে পারি তাই না তারপর হচ্ছে আহ আহ কি বলা যায় আমরা যদি ধূমপান করে থাকি তাহলে আমরা ধূমপান টাকে বন্ধ করতে পারি কারণ আপনি দেখবেন যে ধূমপান করলে আমাদের ফুসফুসের কিন্তু ক্ষতি হয়ে এ ছাড়াও আমাদের শুধু তো আমাদের না আহ আমাদের সাথে যারা থাকে তাদেরও কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে এবং ভাই এই ধূমপান কিন্তু cancer এরও মূল কারণ তো এটা কিন্তু একসাথে মানে আহ প~ প্রতক্ষ ভাবেই কিন্তু আমাদের শরীরকে ধ্বংস করতেছে না আমরা কিন্তু এরকম পদে পদেই আমরা মৃত্যুর পথ যাত্রী হয়ে যেতেছি তাই না? জি তো সেই ক্ষেত্রে আমরা আর কি কি কিছু করতে পারি সেটা হচ্ছে একটা সুন্দর diet করা তারপর হচ্ছে অতিরিক্ত আহ চর্বি গ্রহণ করা যাবে না সেই ক্ষেত্রে হ্যাঁ আবার আপনি যে বললেন আহ যে ঘুমের কথাটা আপনি জানেন কি না একজন মানুষের প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক আহ ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত

এবং এই ঘুমটা জি এইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর রাত জাগা তো আসলে ভাই এটা আসলে কমানো দরকার আমাদেরকেই কমাতে হবে কারণ নিজের উপরে আস্থা না থাকলে বা নিজের উপরে যদি আপনার আর কি বলে নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্বাস্থকে উন্নতি করতে পারবেন না

জি আবার ধরেন যে আমাদের যে আহ উচিত হচ্ছে আমাদের দশটা এগারোটার ভিতরে ঘুমানো এবং সকালে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা কারণ সকালে যে আবহাওয়াটা এটা আমাদের শরীর কেও যেমন সুস্থ রাখে এবং শরীরের পাশাপাশি আমাদের মন মানসিকতাও কিন্তু সতেজ রাখতে দেখবেন রাখে এটা আসলে করা দরকার আমরা তো ধরো এবং রোগ রোগ বালাই থেকে রোগ বালাই থেকেও কিন্তু আমাদেরকে মুক্তি মুক্ত রাখে এই সকালের এই আবহাওয়াটা আবার ধরেন যে আমাদের আহ যে সূর্যের আলো সূর্যের আলোতে কিন্তু প্রচুর পরিমানে ধরেন vitamin আছে হ্যাঁ vitamin D আছে যা ধরেন আমাদের আমাদের শরীরকেও যেমন সুস্থ রাখে যেমন বিভিন্ন ধরণের রোগ রোগ বালাই থেকে মুক্তি রাখে আজ আজ আজকের জন্য এই পর্যন্তই আপনার সাথে আরেকদিন কথা হবে সেই পর্যন্ত ভালো থেকো।

এবং অনেক ধরণের ঘুষ বাণিজ্য এগুলো হচ্ছে যার কারনে দেখা যায় আ যে যে নাকি আসল যে প্রার্থী সে না হয়ে অযোগ্য লোক চাকরি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে college school তে আমরা কিন্তু দক্ষ জনশক্তি পাচ্ছিনা আমরা অযোগ্য লোক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, এবং এই sector এ অনেক দিন ধরে অনিয়ম চলে আসছে এটা নতুন কোনো বিষয় না এটা দেশ স্বাধীন হবার পর থেকেই তো দুর্নীতি চলে আসছে। এটা কিন্তু আজ অবদি এটা বহাল আছে, আপনার কি মনে হয়? জি এ আসলে কি ভালো চাকরির কথা আ চিন্তা করলেই মানে মাথায় আসে যে কোন বিভাগে ভর্তি হবে, বা কোন বিষয় নিয়ে পড়বে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে একটা কথাও বলতে হয় সেটা হচ্ছে ভালো বিষয় নিয়ে কিন্তু পড়লেই হয়না। তা ভালো result ও করতে হয়। আর নাহলে সেই একটা ভালো চাকরি সরকারি বা বেসরকারি টা একটা ভালো skill পেতে একটা চাকরি পাওয়া টা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য। ভালো চাকরি পাওয়ার জন্য private বিশ্ববিদ্যালয় গুলো কিছু subject নিয়ে তারা যেভাবে আহ কিছু subject এর ওপরে যেভাবে তারা আ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, যেমন BBA computer science বা হচ্ছে আ আইন, আ ইংরেজি সাহিত্য, pharmacy, electrical, telecommunication, MBA এরকম type র অ্যা জী বিষয় গুলা নিয়ে যদি ভালো করে পড়ার পর একটা ভালো result আসে তাহলে কিন্তু চাকরির বাজারে একটা একজন ছাত্র বা ছাত্রী কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।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

চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নেয় তাহলে কিন্তু তারা যখন ওখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্মপন্য করে বের হবে তখন কিন্তু তাদের একটা প্রস্তুতি হয় যাবে এবং তারা ভালো চাকরির জন্য আবেদন করতে পারবে। আসলে ব্যাপারটা হলো চাকরিটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র

দক্ষতার সাথে প্রতিটা প্রশ্নের সুন্দর উত্তর দিতে হবে এবং আপনাকে বোঝাতে হবে যে আপনি অন্য আট দশ জনের চেয়ে ভিন্ন বা অন্য আরো এক থেকে দশ হাজার যে প্রার্থী আছে চাকরির প্রার্থী আছে তার থেকে আপনি যে ভিন্ন এটা তাদের কাছে যখন আপনি সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবেন ।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 জী আসলে আমার কথায় হচ্ছে যে একটা পাইলাম আর ঢুকে পড়লাম এর নামে তো career না, আর এর নামে জীবনও না একটু আগে থেকে প্রস্তুতি আর সেই অনুযায়ী পরিশ্রম করলে হচ্ছে আপনার career ধারা ওসব ধারে কাছে আসবেনা। চাকরির অভাব নেই যদি communication skill থাকে বা ইংরেজি ব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 আ তখন একটা নিজেকে একটু আম একটু সাহস দিয়ে আমরা হয়তো আগে বাড়তে পারি। চাকরির অভাব আছে বা আছে এরকম আমি বলবনা অথচ মানে চাকরি পাচ্ছেনা কিন্তু এমন অনেক লক্ষ লক্ষ তরুন তরুণী আমাদের বাংলাদেশে আছে। তাদের একটিই কথা আমার আমার চাকরি লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই চাকরি প্রার্থীদের বিভিন্ন এ তাদের সেই সহ সরলতা। হ্যা সহজলভ্যতার কারনে এখন দেখা যায় যে অনেক প্রতারক চক্র রয়েছে যারা নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যাবহার করে সাধারণ আর যে চাকরিপ্রার্থী আছে তাদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং প্রতারিত করছে প্রতিনিয়ত প্রতিটি চাকরি প্রার্থীই কিন্তু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 বিভিন্ন জায়গায় তাদের আহ মুখোমুখি হতে গিয়ে তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবং বিভিন্ন ধরনের যাচাই বাছাই করতে গিয়ে আমি কিন্তু দেখেছি যে, এই যে চাকরির নামে প্রতারনা এটা খুব বেশি চলছে বাংলাদেশে আর কি। কিন্তু এই যে চাকরি নামে যে প্রতারনা এটা কিন্তু বহির্বিশ্বের উন্নত অনুন্নত কোনো রাষ্ট্রেই কিন্তু এই প্রতারণটা করে না। এমনকি দেখা যায় যারা চাকুরি নিয়ে হ্যাঁ বহিরগমন করে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে, হ্যা যেমন মধ্যপ্রাচ্য বা europe বিভিন্ন রাষ্ট্রে কিছুদিন আগেও দেখলাম যে তাদেরকে চাকুরীর কথা বলা হয়েছে একটা কিন্তু ওই দেশে গিয়ে দেখে যে, অন্য চাকরি দেওয়া হচ্ছে অথবা তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে অথবা তাদের আ পরিবারের কাছে phone দিয়ে আরো টাকার দাবি করে মুক্তিপণ দাবি করে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এইযে একটা নাজুক পরিস্থিতি, এটার দিকে আমাদের সরকারের আরো গভীর ভাবে মনোনিবেশ করা উচিত বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? অবশ্যই, এই ভাবে যদি সরকারের যদি একটু ভালো নজর যদি না পড়ে ওই দিকটার উপর তাহলে কিন্তু আমরা আমাদের অনেক তরুণ তরুণী ছাত্রছাত্রী কিন্তু আমরা দিন দিন কিন্তু ঝরে পড়তেছি।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 গত দু একবছর হচ্ছে যে করোনা কালীন আর সময় কঠিন একটা সময় আমরা সবাই পার করছি। যেখানে সেই সময়টাতে চাকরির বাজারটা প্রচন্ড রকমের কঠিন অবস্থার রূপ নিচ্ছে। অনেকে চাকরি চলে গেছে অনেককে ছাটাই করে দেওয়া হয়েছে। আ তারা গ্রামে চলে গেছে ঐখানে কৃষিকাজ করতেছে বা মুদি দোকান দিইছে এরকম করে কিন্তু অনেকই হাল ছেড়ে দিচ্ছে। তারা একের পর এক interview দেওয়ার পরে যখন তারা আ তাদের আ তাদের দক্ষ্মতা অনুযাই তাদের মেধা অনুযাই যখন চাকরি টা পায়না তখন কিন্তু তারা আশা ছেড়ে দেয় যে হ্যা হবেনা হইত ও আর আমাকে দিয়ে হবেনা। এভাবে কিন্তু আস্তে আস্তে এভাবে একজন দুইজন করে কিন্তু আমরা অনেক কিছু হারাচ্ছি। আর প্রতারণা বিষয়টা হচ্ছে আমি নিজেও এরকম প্রতারণা শিকার কেননা এ যেহেতু মেয়ে মানুষ একটা আ একটা চাকরির জন্যে apply করলে cv জমা দেয়ার পর যখন তারা আ ডাকে তখন আ ডাকার পরে আর যারা উপরের যারা উপ্রস্ত যে স্যার গুলো থাকে তাদের নিচে যারা থাকে তারা বলে যে ঠিক আছে Sir এর সাথে আলাপ করে দিয়েছি চাকরিটা confirm কিন্তু ম হা এখানে কিছু নাস্তার টাকা দিতে হবে। বা এই জিনিষটা করতে হবে। এইভাবে কিন্তু অনেক টাকা তারা হাতায়ে নিচ্ছে পরে কিন্তু দশ হাজার পনেরো হাজার পাঁচশ ছয়শ এইভাবে করে টাকা নেওয়ার পরও তারা বলতেছে যে চাকরি হয়নি। তখন যে চাকরিটা করতে গেছে বা যার একটা আগ্রহ ছিল আগ্রহ নিয়ে সে interview দিতে গেছে তার কিন্তু ওই ও ঐখানেই কিন্তু তার একটা বড় ধরনের একটা ধাক্কা খাই আমরা। এই ভাবেই কিছুদিন আগে জি। কিছু দিন আগে আমরা একটা খবর দেখেছিলাম জেটার মধ্যে ছিল এক চাকরিপ্রার্থী যুবক সে স্নাতক ও স্নাকোত্তর সম্পূর্ণ করেও যখন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 কয়েকজন BCS cadre যারা আপনার প্রথমে যারা আপনার ইয়েতে MCQ পরীক্ষায় টিকে যায়, টিকে যাওয়ার পর যখন নাকি তারা লিখিত পরীক্ষায়। তারা উত্তীর্ণ হয়। উত্তীর্ণ হবার পর তাদেরকে viva board তারা উত্তীর্ণ হয়। কিন্তু তারপরে তাদের সুপারিশ দেওয়া হয়নি কোনো মন্ত্রণালয়ে, যার কারনে তারা কিন্তু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 ছেলে সম্ভত সে আ আপনার ইংরেজিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছে কিন্তু কোনো চাকরি না পাওয়ায় সে বগুড়ার দিকে সম্ভবত ওই ছেলেটা থাকে। সে একটা আহ একটা poster এ করেছিল বিভিন্ন দেয়ালে দেয়ালে সে ইয়ে লাগিয়েছিল ঐটার মধ্যে সে লিখছিল দু দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে আমি পড়াতে চাই, তো এটা খুব ভাল আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তিতে তার কিন্তু স্বপ্ন নামের যে একটা company আছে ওখানে তার চাকরি দেয়া হয় এবং কয়েকদিন আগে আরেকটা আলোড়ন সৃষ্টি করেছিল দুদুকের এক কর্মকর্তা সে তার চাকরিটা নাকি ছাঁটাই করা হয়েছিল। সে খুব ওই দুর্নীতি দমনের বিষয়ে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 আমরা দেখি যে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার সে কিন্তু police medal পাওয়া একজন police কিন্তু তারও কিন্তু চাকরির নিশ্চয়তা সরকারির চাকরি হওয়া সত্বেও তার চাকরিটা চলে যায় কিন্তু সে নিজের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি। সুতরাং যারাই মানে ভালো কিছু করতে যায় চাকরির ক্ষেত্রে তারাই কিন্তু একটা দলের বা একটা বিষেদগারে এ পরিণত হয় এবং তাদের চাকরীচ্যুত হয়। আপনি কি বলেন? জি । এমন এমন অনেক আছে, এমন সমাজে অনেক উদাহরণ রয়ে গেছে মহিলা পুরুষ সবার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বাজেভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করতেছে। আ বেতন ভালো, আ বা সুযোগ সুবিধা ভালো। কিন্তু কাজ করতে গিয়ে যখন দেখে যে কাজের duty হচ্ছে বারো ঘন্টা কিন্তু ওখানে আমাকে আরো বেশি খাটায় নেওয়া হচ্ছে। আমাকে ওই পরিমাণ টাকা বেতন দেওয়া হচ্ছে না। অথচ আমাকে খাটানো হচ্ছে অনেক বরং বন্ধের যে দিনগুলো, সরকারি যে বন্ধের দিনগুলো বা আমাদের শুক্রবার, সপ্তাহের শেষে যে শুক্রবারটা ওই সময়টাতে কিন্তু অনেক সময় এই কাজগুলো তারা করায়ে নেয়, কিন্তু এই ভাবে তো দেখা গেছে যে অনেকে এই তখন চাকরিটা ছেড়ে হচ্ছে উদ্যোক্তা হচ্ছে বা নিজে কিছু করার চেষ্টা করতাছে, এরকম করতেছে হতাশা হয়ে যাচ্ছে । আসলে সাফল্যের যে এই পথটা আমাদের এই পথটা আসলে আমাদের চীনে আমাদের সেই রাস্তায় অগ্রসর হতে হবে। আমার মনে হয় যে এই ব্যর্থতা কেই। আপনার সর্বোচ্চ শিক্ষাগুরু হিসাবে, মেনে নিয়ে এবং এখান থেকে যে ভুল গুলো ছোট ছোট ভুল গুলো আমাদের হয় আমাদের এ, জীবন যাপনের সেই ঘাটতিগুলো কমিয়ে আনার চেষ্টা আমাদের করা উচিত।

এখন চাকুরীকে বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার দিকে আগ্রহী হচ্ছে, এর জন্য আমাদের সবসময় চাকরি দেয়ানেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক সচেতন, সাবধান হওয়া উচিত বলে আমি মনে করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা কে না জানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আঠারোশ কুড়ি খ্রিষ্টাব্দে বীরসিংহ নামক মেদিনীপুরের বীরসিংহ নামক গ্রামে জ~ জন্ম নেন। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশ কুড়ি খ্রিষ্টাব্দের ঊনত্রিশে সেপ্টেম্বর। এবং তার পিতা~ তার পিতার নাম ছিল~ পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দোপাধ্যায় এবং তার মাতার নাম ছিল ভগবতী দেবী। তিনি ছোটবেলাতে~ ছোটবেলা থেকে তার ঈশ্বরচন্দ্র মহাসাগরের খুব ছোটবেলা থেকেই অসামান্য প্রতিভা ছিল এবং তার মেধার পরিচয় সবারই জানা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজ থেকে পড়াশোনাও সংস্কৃত কলেজ থেকে অধ পড়াশোনা করেন। অধ্যাপক অ~ এবং তিনি মাত্র ন বছর বয়সে তার পিতার সাথে কলকাতায় চলে আসেন পড়াশোনা করতে। কলকাতায় এসে সংস্কৃত মহাবিদ্যালয়ে ভর্তি হন তিনি। তারপর তিনি আহ সেখানে আহ সব ভালো আস্তে আস্তে ভালো ফল লাভ করেন। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন, সবাইকে ছাপিয়ে তিনি প্রথম হন।

চাকরি করেননি। চাকরি অল্প কিছুদিনের জন্য তিনি সংস্কৃত মহাবিদ্যালয়ে চাকরি করেছিলেন। চাকরি করেছিলেন, তারপর তিনি উম একটি ছাপাখানায়ও চাকরি পান। সেখানেও তিনি চাকরি বেশিদিন করেন না। ছেড়ে উম অসাধারণ আহ ছাপাখানায় কাজ পান কিন্তু বেশিদিন সেখানে চাকরি তিনি করেননি। ছোটবেলা থেকেই তার অধ্যাপনা করার শখ ছিল। তাই জন্যে উম অসম আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজ থেকে কাব্য, ব্যাকরণ, অলংকার, জ্যোতিষ, ন্যায় প্রভৃতি শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য উম দেখা অর্জন করেন~ অর্জন করেন। উম সেই জন্যে তাঁকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। তিনি সংস্কৃত উম কলেজের অধ্যাপক পদও লাভ করেছিলেন